প্রাচীরের ধারেপাতাবাহার লাল ফুল আছে এবং এখানে একটা গেস্ট হাউস আছে আর এখানে কিছু দড়ি পরে আছে কিছু পাইব পরে আছে গাছে জল দেওয়ার জন্য ।

এটা হল একটা এটা হল একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এই কোম্পানিটা বাইরেরটা ছবিটা দেয়া আছে।

তাহলে একটা ফুলের দোকান ফুলের দোকানে অনেক রকমের ফুল আছে এবং সেগুলো প্লাস্টিক ফুল।

তিন জন খেলা দেখছে এবং বহু সংখ্যক ছেলে মেয়ে এখানে আছে এবং মাঠটার পেছনের সাইড এ গাছ লাগানো আছে।

এটা হল একটা স্ট্যাচু এবং স্ট্যাচু ও টা হল কাঠের এবং এখানে কিছু মহিলা এবং পুরুষ স্ট্যাচু -টি আছে এবং একটা গাছও আছে।